মহিষের মধ্যে রাখা আছে একটা সাদা কালার -এর একটা লাল সুন্দর ডিজাইন করা আছে নিচে একটা লোক--

পুরনো দিনে যেরকম হয় পুরনো বিল্ডিং টিল্ডিং দেখতে ওরকমই | দেখতে পাচ্ছি একটা লোক দাঁড়িয়ে আছে।

সামনে চার ধারে বারান্দা চারধারে বিল্ডিং ।

এখানে দেখে মনে হচ্ছে কোন পুজো বাড়ি এখানে | পেছনের মূর্তি লাগানো আছে গণেশ ঠাকুরের | ওপরে সাউথ ইন্ডিয়ান -এ লেখা সাউথ ইন্ডিয়ান -এর --

রা দেখতে পাচ্ছি পেপার -এর ওপরে কোন ছবি আর্ট করে ছবিগুলো কাটিং করে করা আছে। ছবিগুলো বিভিন্ন রকম মূর্তি আছে হাঁস আছে নৌকো আছে ঘোড়া আছে মানুষ আছে কুকুর আছে ।

এটা একটা বিয়ে বাড়ির বিয়ে বাড়ির রিসেপশন -এর প্রোগ্রাম হবে |

ঘরের পিছন দিয়ে দেখতে পাচ্ছি বউ বসানোর মতন জায়গা।

তে শাড়ি হতো রাখা আছে দেখতে খুব ভালো লাগছে জিনিস গুল--

গেট গুলো দেখছি বড় বড় ।

জিনিস হতে পারে জিম -এর জিনিস এটা ।

অনেক পুরুষ মহিলা আছে বাজার করছে মুখে মাস্ক লাগিয়ে বাজার করছে এটি আমাদের জীবনে এখন জরুরি জিনিস মাস্ক লাগানো।

উম পার্পল পার্পল কালার হয়ে গেছে সব পিছনটা।

দু রকম প্রজাতির হরিণ দেখা যাচ্ছে ওখানে ।

এইখানে শিব মন্দির দেখতে পাচ্ছি।

একটা মানুষ কে দেখতে পাচ্ছি সিঙ্গার গান করছে।

দোকান দেখতে পাচ্ছি কোনো কার্পেট পাপোসের দোকান কারণ বিভিন্ন রকম ডিজাইন এর কার্পেট দেখতে পাচ্ছি।

রাস্তা রাস্তার মাঝে বিভিন্ন রকম গাছ লাগানো সারি সারি গাছ লাগানো ।

এটা একটা দেখতে পাচ্ছি একটা কোনো বাগান কোনো চা বাগানও হতে পারে ।

বুঝতেই পাচ্ছি না এটা কি।

এটা একটা দেখতে পাচ্ছি এটা কোনো ফাস্ট ফুড -এর দোকান ।

পকোরা হয়তো ভাজা হতে পারে এখানে কারণ কড়াই রাখা আছে ।